অনেককিছু দেখা যাচ্ছে ফটো ছবিটি দেখে খুব ভালই লাগতেছে।

সামনে একটা মাআআঠ তার সাথে কিছু বাড়ি আছে।

একটো অফিস বা বাড়ি মনে হইতেছে। বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে আসে।

ছবিটা দেখে কোন গার্ডেন বা কোন একটা বাগান মনে হইতেছে ।